আহ চারিদিকে গাছপালা খুবই সুন্দর আকাশটা লাল এবং সাদার মধ্যে কম্বিনেশন করে ।

একটা থালার মধ্যে দারুন দেখতে লাগছে এবার সস দুটো একটি সবুজ একটি লালের মধ্যে খুবই অম সুন্দর প্লেট - টি পুরো অম কালো কালার -এর মধ্যে।